নমস্কার এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো লোকের সমাগম।

নমস্কার এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি হু গুরুত্বপূর্ণ দিনে একটি গুরুত্বপূর্ণ কাজ অনুমোদিত হচ্ছে।